নমস্কার বন্ধুগণ লিনাক্স এনভাইরনমেন্ট এবং সেটি বিভিন্ন উপায়ে পরিবর্তন সম্পর্কিত এই কথ্য টিউটোরিয়ালটিতে আপনাকে স্বাগত জানাচ্ছি
আমরা ধরে নিচ্ছি যে আপনি লিনাক্স অপারেটিং সিস্টেম এ কিভাবে কাজ শুরু করতে হয় ত়া জানেন এবং কমান্ড ফাইল সিস্টেম এবং শেলের সম্বন্ধে আপনার কিছু মৌলিক ধারনাও রয়েছে
আপনি চাইলে এই বিষয় গুলির জন্য আমাদের ওয়েবসাইটের অন্যান্য মৌখিক টিউটোরিয়ালগুলির সাহায্য নিতে পারেন
এই টিউটোরিয়ালটি রেকর্ডের জন্য উবুন্টু সংস্করণ ১০১০ ব্যবহার করা হয়েছে
সমস্ত কমান্ড যা এই টিউটোরিয়ালটিতে ব্যবহার করা হয়ছে সেগুলি লাওয়ার কেস বা ছোটো হাতের অক্ষরে আছে অন্যথায় সেটি উল্লেখ করা হয়েছে
অপারেটিং সিস্টেম কিভাবে আপনার সঙ্গে আচরণ করবে কেমন করে আপনার কমান্ড গুলিকে বুঝবে এবং সেগুলি পালন করবে ত়া লিনাক্স এনভাইরনমেন্ট নির্ধারিত করে
শেলের সেটিংস এ পরিবর্তন করে লিনাক্স কে আমাদের পছন্দমত করে নেওয়া যায়
সাধারনতঃ শেলের এর ব্যবহার শেল ভেরিয়েবল গুলির দ্বারা নির্ধারিত হয়
দুই প্রকারের শেল ভেরিয়েবল আছে এনভাইরনমেন্ট ভ্যারিয়েবলস এবং লোকাল ভ্যারিয়েবলস এনভাইরনমেন্ট ভেরিয়েবল নামের কারণ হল এগুলি ব্যবহারকারীর সম্পূর্ণ এনভাইরনমেন্ট এ পুরোপুরি ভাবে প্রাপ্তিসাধ্য
শেল স্ক্রিপ্টস চালানোর সময় শেল যে subshell গুলি তৈরী করে সেগুলি তেও এই ভেরিয়েবল প্রাপ্তিসাধ্য
লোকাল ভ্যারিয়েবলস এর নাম থেকেই বোঝা যায় এটির ব্যবহার বেশি নিয়ন্ত্রিত অথবা সীমিত
এগুলি শেলের দ্বারা বানানো সাবশেল গুলিতে প্রাপ্তিসাধ্য হয় না
যদিও এই টিউটোরিয়ালে এ আমরা প্রধানত এনভাইরনমেন্ট ভেরিয়েবল সম্বন্ধে কথা বলব তাহলেও কোনো শেল ভেরিয়েবল এর মান কিভাবে দেখা যায় ত়া প্রথমে জেনে নেওয়া যাক
বর্তমান শেল এর সব ভ্যারিয়েবলস দেখার জন্য আমরা কমান্ড সেট ব্যবহার করতে পারি
সেট স্পেস উল্লম্ব দাঁড়ি মোরে এবং এন্টার টিপুন
আমরা সব বর্তমান শেল variable গুলি সেখতে পাচ্ছি
উদাহরণের জন্য হোম এনভাইরনমেন্ট ভেরিয়েবল টি লক্ষ্য করুন এবং এর মান টি দেখুন
সূচীটা সম্পূর্ণ দেখার জন্য এন্টার টিপুন
এই সূচী থেকে বেরিয়ে আসার জন্য q টিপুন
এখানে ভেরিয়েবল গুলির সূচীটি বিভিন্ন পৃষ্ঠায় বিভক্ত করে ভালো ভাবে প্রদর্শন করার জন্য set এর আউটপুট more কমান্ড এ পাইপলাইন করা হয়েছে
শুধুমাত্র এনভাইরনমেন্ট ভেরিয়েবল গুলি দেখার জন্য ইএনভি কমান্ড চালান
টার্মিনাল এ লিখুন ইএনভি স্পেস উল্লম্ব দাঁড়ি মোরে
এন্টার টিপুন
উদাহরণস্বরূপ শেল ভেরিয়েবল টি লক্ষ্য করুন
এর মান স্লাশ বিন স্লাশ বাশ
পুনরায় সূচী থেকে বাইরে আসতে q টিপুন
এখন আমরা লিনাক্সের কিছু গুরুত্বপূর্ণ এনভাইরনমেন্ট ভেরিয়েবল নিয়ে আলোচনা করব
আমরা সমস্ত উদাহরণ এর জন্য এখানে বাশ শেল ব্যবহার করব
বিভিন্ন শেল একে অপরের থেকে একটু আলাদা হয়
একটি ভেরিয়েবল এর প্রকৃত মান কি সেটি জানার জন্য ভেরিয়েবল এর নামের আগে একটি ডলার চিহ্ন লাগাতে হবে এবং সেটির সঙ্গে এচো কমান্ড ব্যবহার করতে হবে
প্রথমে আমরা শেল এনভাইরনমেন্ট ভেরিয়েবল নিয়ে আলোচনা করবো
এইটি বর্তমান শেলের নাম সংরক্ষণ করে
শেল variableএর মান জানার জন্য টার্মিনালে লিখুন এচো স্পেস ডলার বড় হাতের অক্ষরে s h e l ল
এন্টার টিপুন
এইখানে স্লাশ বিন স্লাশ বাশ হল সেই শেল যেখানে আমরা বর্তমানে কাজ করছি
পরবর্তী ভেরিয়েবল হল হোম
যখন আমরা লিনাক্স এ লজিন করি তখন আমরা সাধারণভাবে এমন একটি ডিরেক্টরীতে আসি যার নাম আমাদের ইউজারনেম
সেই ডিরেক্টরীটি কে হোম ডিরেক্টরী বলা হয় এবং হোম ভেরিয়েবল তার মান সংরক্ষণ করে
সেটির মান দেখার জন্য টার্মিনালে এ এচো স্পেস ডলার বড় হাতের অক্ষরে h o m ই লিখুন
এন্টার টিপুন
পরবর্তী এনভাইরনমেন্ট ভেরিয়েবল হল পাথ
পাথ ভেরিয়েবল সেই সব ডিরেক্টরীর এর অ্যাবসোলিউট পাথ সংরক্ষণ করে যেগুলিতে শেল এক্সিকিউটেবল কমান্ড এর অবস্থান অনুসন্ধান করে
প্রথমে পাথ ভেরিয়েবল এর মান দেখে নেওয়া যাক
এচো স্পেস ডলার বড় হাতের অক্ষরে p a t হ্ লিখুন এবং এন্টার টিপুন
আমার কম্পিউটার এ এই ডিরেক্টরী গুলি দেখা যাচ্ছে স্লাশ ইউএসআর স্লাশ লোকাল স্লাশ স্বিন স্লাশ ইউএসআর স্লাশ লোকাল স্লাশ বিন স্লাশ ইউএসআর স্লাশ স্বিন স্লাশ ইউএসআর স্লাশ বিন ইত্যাদি
এই আউটপুট একটি সিস্টেম থেকে অন্য সিস্টেম এ একটু আলাদা হতে পারে
প্রকৃতপক্ষে এইটি160 কোলন ডেলিমিটের দ্বারা আলাদা করা ডিরেক্টরীর একটি তালিকা
কোনো এক্সিকিউটেবল কমান্ড এর জন্য শেল এই তালিকার ডিরেক্টরী গুলিকে পরপর অনুসন্ধান করে
এই তালিকাটিতে আমরা অন্য ডিরেক্টরী ও যোগ করতে পারি যাতে শেল সেই ডিরেক্টরী তেও কমান্ড অনুসন্ধান করে
আমাদের নিজস্ব ডিরেক্টরী যোগ করতে টার্মিনালে লিখুন
বড় হাতের অক্ষরে পাথ সমান চিন্হ ডলার বড় হাতের অক্ষরে পাথ কলন স্লাশ হোম স্লাশ নিজের হোম ডিরেক্টরীর নাম
এন্টার টিপুন
এখন PATH এর মান এচো করলে দেখা যাবে
আমাদের ডিরেক্টরী ও পাথ ভেরিয়েবল এর একটি অংশ হয়ে গেছে
দেখুন আমাদের ডিরেক্টরী এখানে দেখা যাচ্ছে
আরো একটি ইন্টারেস্টিং ভেরিয়েবল হল লগনামে
এইটি বর্তমানের সক্রিয় ব্যবহারকারীর ইউজারনেম সংরক্ষণ করে
এর মান দেখার জন্য লিখুন এচো স্পেস ডলার লগনামে
এন্টার টিপুন
যখন আমরা টার্মিনাল খুলি তখন একটি ডলার চিহ্ন দেখতে পাই
এই প্রম্পট এ আমরা সমস্ত কমান্ড লিখি
এটি হল প্রাইমারি প্রম্পট স্ট্রিং যার মান পিএস1 নামক এনভাইরনমেন্ট ভেরিয়েবল এ থাকে
এটি ছাড়াও সেকেন্ডারি প্রম্পট string ও আছে
যদি আমাদের কমান্ড দীর্ঘ হয় এবং সেটি একটি লাইনের চেয়ে আরও বেশি বিস্তারিত হয় তাহলে দ্বিতীয় লাইন থেকে আমরা প্রম্পট এর রূপে গ্রেটের থান চিহ্ন জিটি দেখতে পাই
এটি ই হল সেকেন্ডারি প্রম্পট স্ট্রিং যার মান এনভাইরনমেন্ট ভেরিয়েবল পিএস2 ত়ে থাকে
সেকেন্ডারি ভ্যালিউ কমান্ড প্রম্পট এর মান দেখার জন্য টার্মিনালে এ লিখুন এচো স্পেস ডলার পিএস2
এন্টার টিপুন
আমরা প্রাইমারি কমান্ড প্রম্পট পরিবর্তন করে আত থে rateltgt চিহ্ন করতে পারি
সেটি করার জন্য লিখুন পিএস1 equal টো quotes এর মধ্যে আত থে রাতে
এন্টার টিপুন
এখন ডলার চিহ্নর পরিবর্তে আমরা আত থে রাতে চিহ্ন প্রম্পট রূপে দেখতে পাচ্ছি
আমরা আরও বেশি উৎসাহজনক কিছু করতে পারি
আমরা প্রম্পট হিসাবে আমাদের ইউজারনেম প্রদর্শন করতে পারি
লিখুন পিএস1 সমান চিন্হ quotes এরমধ্যে ডলার লগনামে
এন্টার টিপুন
এখন আপনার ইউজারনেম ই আপনার প্রম্পট
আবার পূর্বাবস্থায় আবার ফিরে আসার জন্য লিখুন পিএস1 equal টো কোয়োটস এর মধ্যে ডলার এবং এন্টার টিপুন
আমরা অনেক এনভাইরনমেন্ট ভেরিয়েবল কে অনেক মান প্রদান করেছি
কিন্তু একটি জিনিস মনে রাখবেন যে এই পরিবর্তনগুলি কেবল এই বর্তমান session এর জন্য প্রযোজ্য
যেমন আমরা আমাদের ডিরেক্টরীটি একটু আগেই পাথ ভেরিয়েবল এ যোগ করেছিলাম
যদি আপনি এই টার্মিনালটি বন্ধ করে নতুন টার্মিনাল খোলেন অথবা এটিকে রেখেই আরো একটি নতুন টার্মিনাল খোলেন এবং পাথ ভেরিয়েবল এর মান পরীক্ষা করেন
তাহলে দেখবেন যে আমাদের পরিবর্তনগুলো আর বর্তমান নেই
তাহলে দেখতে পাচ্ছেন যে সেই পরিবর্তনগুলো আর বর্তমান নেই
এই পরিবর্তন গুলিকে চিরস্থায়ী করার প্রক্রিয়া পরবর্তী টিউটোরিয়াল এ বর্ণনা করা হবে
যে কমান্ড গুলি আমরা অতীতে চালিয়েছিলাম সেগুলি আমরা প্রায়শই আবার চালাতে চাই
সেজন্য কি আমাদের পুরো কমান্ড আবার টাইপ করতে হবে
না এর জন্য অন্য অনেক উপায় আছে
প্রথমতঃ যদি আপনি আপনার কীবোর্ডের ইউপি কে টেপেন তাহলে যে কমান্ডটি আপনি শেষ চালিয়েছিলেন সেটি দেখতে পাবেন
ইউপি কে টিপে রাখলে আপনি পূর্ববর্তী কমান্ড গুলি একটির পর আরেকটি দেখতে পাবেন
ফিরে যেতে হলে ডাউন কে টিপুন
কিন্তু যখন আপনাকে অনেক কমান্ড পিছনে যেতে হবে তখন এই প্রক্রিয়া একটু কষ্টসাধ্য হতে পারে
এর থেকে ভালো হল হিস্টরি কমান্ড ব্যবহার করা
প্রম্পট এ গিয়ে লিখুন হিস্টরি
এন্টার টিপুন
আপনি পূর্বে রান করা কমান্ডগুলির একটি তালিকা দেখতে পাচ্ছেন
এই লম্বা তালিকা দেখার পরিবর্তে যদি আপনি কেবল শেষ দশটি দেখতে চান
তাহলে লিখুন হিস্টরি স্পেস 10
এন্টার টিপুন
দেখুন এই তালিকাতে পূর্বের প্রতেকটি কমান্ডকে একটি সংখ্যা প্রদান করা হয়ছে
একটি নির্দিষ্ট কমান্ডকে পুনরায় চালাতে
লিখুন বিস্ময়বোধক চিহ্ন তারপর কমান্ডের সংখ্যা এক্ষেত্রে উদাহরণ এর জন্য আমি 442 লিখলাম যেটি হল এচো স্পেস ডলার পাথ কমান্ড
আরো সহজে শেষ কমান্ডটিকে চালানোর জন্য লিখুন দুইবার বিস্ময়বোধক চিহ্ন
এন্টার টিপুন
এখন আমরা টিল্ডে সাবস্টিটিউশন দেখব
tilde অক্ষর হোম ডিরেক্টরীর একটি সংক্ষিপ্ত রূপ
ধরুন আপনার হোম ডিরেক্টরীতে টেস্টট্রি নামের একটি ডিরেক্টরী আছে
সেটিতে যাবার জন্য লিখুন সিডি স্পেস টিল্ডে স্লাশ টেস্টট্রি
বর্তমান কর্মরত ডিরেক্টরী এবং শেষ ব্যবহার করা ডিরেক্টরী মধ্যে টগল বা পরিবর্তন করার জন্য সিডি স্পেস টিল্ডে মাইনাস অথবা কেবল সিডি স্পেস মাইনাস কমান্ড ব্যবহার করতে হয়
আমরা এখন টেস্টট্রি ডিরেক্টরী তে আছি
যদি আমরা সিডি স্পেস মাইনাস লিখে এন্টার টিপি তাহলে আমরা হোম ডিরেক্টরীতে ফিরে যাব
এই কমান্ড টিকে যদি আবার চালাই তাহলে আমরা পুনরায় টেস্টট্রি ডিরেক্টরীতে ফিরে আসব
এই টিউটোরিয়াল এ আমরা যে শেষ কমান্ড টি আলোচনা করবো সেটি হল আলিয়াস কমান্ড
কিছু কমান্ড আপনাকে বারবার চালাতে হতে পারে
এর জন্য আমরা কমান্ডকে একটি সংক্ষিপ্ত আলিয়াস নাম দিতে পারি এবং সম্পূর্ণ নামের পরিবর্তে সেই রূপক বা আলিয়াস নাম ব্যবহার করতে পারি
ধরুন আপনি গানের জন্য যে ডিরেক্টরীত়ে ঘনঘন যান তার পাথ অনেক দীর্ঘ
আপনি সেটির জন্য একটি আলিয়াস নাম রাখতে পারেন
লিখুন আলিয়াস স্পেস সিডিএমইউজিক সমান চিহ্ন দুটি quote এর মাঝে সিডি স্পেস স্লাশ হোম স্লাশ এআরসি স্লাশ ফাইলস স্লাশ এন্টারটেনমেন্ট স্লাশ মিউজিক
এন্টার প্রেস টিপুন
যখনই এই ডিরেক্টরীটি তে যাবার প্রয়োজন হবে তখনি আপনি সিডিএমইউজিক লিখে এন্টার টিপতে পারেন
এখন দেখুন আমরা মিউজিক ডিরেক্টরী তে এসে গেছি
এখন পূর্ববর্তী কর্মরত ডিরেক্টরীতে ফিরে যাবার জন্য প্রম্পট এ লিখুন সিডি স্পেস মাইনাস
এই আলিয়াস নাম কে নিস্ক্রিয় করতে চাইলে টাইপ করুন ইউনালিয়াস স্পেস সিডিএমইউজিক এবং এন্টার টিপুন
এখন পুনরায় টার্মিনাল এ যদি আপনি সিডিএমইউজিক লেখেন তাহলে একটি এরর দেখা যাচ্ছে যে কমান্ড টি কে খুঁজে পাওয়া যাচ্ছেনা
ধরুন আমাদের বর্তমান কর্মরত ডিরেক্টরীতে দুটো ফাইল টেস্ট1 এবং টেস্ট2 রয়েছে
যদি আমরা কমান্ড আরএম টেস্ট1 চালাই তাহলে টেস্ট1 নিঃশব্দে ডিলিট হয়ে যাবে
কিন্তু আমরা জানি যে আরএম কমান্ড এর অপশনহাইফেন i ডিলিট করার সময় জিজ্ঞাসা করে
আমরা একটি আলিয়াস তৈরী করতে পারি আলিয়াস আরএম সমান চিন্হ quote এর মধ্যে এখন আরএম স্পেস হাইফেন i লিখুন
যাতে আমরা যখন আরএম চালাব তখন প্রকৃতপক্ষে আরএম হাইফেন i চালানো হয়
দেখুন টেস্ট1 নিঃশব্দে ডিলিট হয়ে গেলেও সিস্টেম টেস্ট2 ডিলিট করার পূর্বে জিজ্ঞাসা করে
এই টিউটোরিয়ালে আপনি এনভাইরনমেন্ট ভ্যারিয়েবলস হিস্টরি এবং আলিয়াসিং এর সম্বন্ধে শিখেছেন
এইখানেই এই টির সমাপ্তি হল
স্পোকেন টিউটোরিয়াল্ তাল্ক টো a টিচার প্রকল্পের অংশবিশেষ যা আইসিটি এর ন্যাশনাল মিশন ওন এডুকেশন দ্বারা সাহায্যপ্রাপ্ত
এই বিষয় বিস্তারিত তথ্য নিম্নলিখিত লিঙ্ক এ প্রাপ্তিসাধ্য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
এই টিউটোরিয়াল এ অংশগ্রহন করার জন্য ধন্যবাদ